আমরা এখন একটা বাগান দেখতে পাচ্ছি। আ বাগানের ভিতর বেশ কিছু ফুল গাছ আছে এবং বেশ কিছু গাছ আছে তার মধ্যে ঝাউ গাছ আছে এবং ফুল গাছের বা ফুল গাছের বাগানের ভেতরে--

আমরা এখনে একটা গঙ্গার ধা গঙ্গার ঘাট দেখতে পাচ্ছি গঙ্গার ঘাটের পাশে আহম পাশের মাটি আছে মাটির উপরে সবুজ শ্যাওলা জমে আ সবুজ সবুজ শ্যাওলার মতো জমেছে আহ দূরে কিছু মা ফ্ল ফ্লা ফ্লাট দেখা যাচ্ছে।